বটে এটাতে চারো সাইড থিকে--

তারপরে একটি গেট এর কাছে একটি বেগ রাখা আছে।

এক আর একটা একটি টাটি মতো লাগা আছে--

আর উপরে ছাদের উপরে কাপড় মেলা আছে।

আরে ধারে গা-আ-আ-ছ খুব বড় বড় দেখাচ্ছে।

সাদা আর কালা মতন মেলায় ।

একটি লোক এটার রং করছ্যা।

রোড -র পাশ থেকে ফটো -টা তোলা গেছে ।

এইখানে লাগছে কি কোন প্রোগ্রাম হবে-এ--

কোন ম্যানার লোক মিলে ঝুলে পান্ডাল বায়না করেছে।

হোলদা অরেঞ্জ আর মেলায় রঙের ঘর আছে। আর একটি খুব বড় মত ঘ । আসমান টা নীলা রঙের দেখাইছে।

মিস্ত্রিরা এ ঘরটর গেট -ট খুবই বড়এটোতে খুবএ ডিজাইন অলগ অলগ দিয়া আছে তারপর এটতে এটাতে ভালো ভালো করে কাজ করেছে মিস্ত্রি--